বাচ্চারা ইস্কুলের মাঠে খেলাধুলা করছে ইস্কুলের সবুজ মাঠে গাছের পাতা পড়ে আছে ইস্কুলে অনেকগুলি গাছ দেখছি আমরা।

এখানে আমরা দেখছি একটা অনুষ্ঠান বাড়ি এটা।

জানালা রয়েছে কার্পেট বিছানো আছে।

একটি লাল কালার -এর হেলমেট আমরা দেখতে পাচ্ছি।

এটি একটি পাহাড়ের রাস্তা আমরা দেখতে পাচ্ছি।

ছোটো একটি ব্রিস দেখছি আমরা এবং ছোটো বড় অনেক পাথর দেখছি জঙ্গলও দেখতে পাচ্ছি আমরা ।

একটি হ্যান্ড স্যানিটাইজার আছে এবং ব্যানারও রয়েছে।

এইটি একটি ব্যস্ত রাস্তা। এনে এই রাস্তা দিয়ে অনেক লোকজন চলাফেরা করছে।